ঐদিকেও আরও অনেককিছু জিনিস রাখা রয়েছে।

সব মিলিয়ে চেয়ার -গুলিকে দেখতে ভালো লা--

আর দূরে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে।

এটি একটি পার্ক পার্ক -টির মধ্যে বেশ অনেক বড় পুকুর রয়েছে পুকুরের দুধারে দুটি ফোয়ারা রয়েছে।

জে_সি_বি -র সামনে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে আর একটু দূরেও আরেকটি জে_সি_বি রয়েছে আশেপাশে পচুর পাথর রয়েছে ফেলা।

দুটি জে_সি_পি দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ বসে রয়েছে পাহাড়ের ওপর।

হোটেল -টির সামনে আরেকটি বিল্ডিং রয়েছে সেটিকেও বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে ভালো লাগ--

সাদা রঙের কাগজের মধ্যে কী লেখা রয়েছে আর এদিকে একটি আলমারি রাখা রয়েছে রুম -এর দরজাটি সবুজ রঙের।

ঘন বোন হয়ে রয়েছে ছোট ছোট বড় বড় অনেক রকমের গাছ।

পোস্টার -এর মধ্যে ছোট ছোট ইন্ডিয়ান পতাকার টাঙানো রয়েছে দোকানটি--

তাক করা রয়েছে তাকে খোপে খোপে কিছু জিনিস রাখা রয়েছে এদিকের দেয়ালে দুটি ফ্যান লাগানো রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি একটি মাঠ মাঠটির মধ্যে একটি বাড়ি তৈরি হচ্ছে।

আর এদিকে দুটি বাড়িকে দেখতে বেশ সুন্দর লাগছে স্টুডিও -টিকে দেখতেও বেশ সুন্দর লাগ--

ওইখানে একটি পোস্টারে -এ কিছু খাবারের ছবি দেওয়া রয়ে--

সুন্দর সুন্দর আয়না লাগানো রয়েছে গোল গোল দুটি আয়নার সামনে দুটি চেয়ার পাতা রয়েছে এদিকে কাঠের খোপের মধ্যে--

পার্লার -টির দেয়ালের কালার -টি বেশ সুন্দর ওপরের লাইট -গুলি দেখতেও বেশ সুন্দর পার্লার -টিকে দেখতে ভালো লাগে।

অফিস -এ মধ্যে কটি চেয়ার পাতা রয়েছে একটি চেয়ার -এর ওপর একটি সুটকেস রাখা রয়েছে তার ওপর একটি বাক্স রাখা রয়েছে।

আর ওপরে একটি ঝাড়বাতি লাগানো রয়েছে দেখতে বেশ সুন্দর লাগ--

এটি একটি ফার্নিচার -এর দোকান দোকানটির মধ্যে বিভিন্ন রকম চেয়ার সোফা ইত্যাদি রাখা রয়েছে।

আরো কিছু ছবি টাঙানো রয়েছে দেয়ালের মধ্যে বেশ সুন্দর সুন্দর ঘড়ি রয়েছে।

স্নান করাচ্ছে হাতির পেছনে কিছু মানুষ রয়েছে হাতিটির শুঁড়ের মধ্যে--

এটি একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট -এর মধ্যে বেশ সুন্দরভাবে চেয়ার টেবিল পাতা রয়েছে এদিকে একটি মানুষ বসে রয়েছে টেবিল -এর ওপর।

রেস্টুরেন্ট -টির বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট -এর মধ্যে কিছু চেয়ার টেবিল পাতা রয়েছে টেবিল -এর ওপর কাচের গ্লা--